এই ছবিটিতে আমি একটি গণসমাবেশ দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে আমি একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি ছেলে ক্রস কাঠটি ধরে দাঁড়িয়ে রয়েছে।

রাস্তার সামনে অনেকগুলি বিল্ডিং দেখা যাচ্ছে।

প্লাটফর্ম -এ একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।

আশেপাশে বেশ কিছু লোকজন দেখা যাচ্ছে।

এখানে একটি কালো রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি কালো তেলের কৌটো দেখতে পাচ্ছি।

এখানে কিছু ইলেকট্রিক তার রয়েছে।

এখানে বাটা লেখা দেখতে পাচ্ছি।

দোকানটির সামনে কয়েকটি পেটি দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমি দুটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

এখানে সামনে একটি গাছ দেখা যাচ্ছে।

মাঠের মধ্যে বেশ কিছু ঘাস দেখতে পাচ্ছি।

এখানে একটি প্লাস্টিক -এর লাল রঙের চেয়ার দেখতে পাচ্ছি।

এখানের ওপরের তাকে বেশ কিছু পেটি দেখা যাচ্ছে।

এখানে গোলাপি রঙের শার্ট পরা একটি লোক দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে আমি একটি পাহাড়ি বাড়ি দেখতে পাচ্ছি।